জিচেমপেইন্ট এ রেসোনেন্স স্ট্রাকচার্স রেসোনেন্স স্ট্রাকচার এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালে শিখব রাসায়নিক বিক্রিয়া বোঝাতে বিভিন্ন ধরনের অ্যারো ব্যবহার করা এবং পরমাণুতে চার্জ এবং ইলেক্ট্রনের জুড়ি যোগ করা
এখানে আমি উবুন্টু লিনাক্স ওএস সংস্করণ 1204 জিচেমপেইন্ট সংস্করণ 01210 ব্যবহার করছি
এখানে আপনাকে জিচেমপেইন্ট সম্পর্কে জানতে হবে
না হলে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটে যান
জিচেমপেইন্ট উইন্ডোতে যাবো
নতুন জিচেমপেইন্ট উইন্ডো খুলেছি
এখানে ইথাইল ক্লোরাইড এবং মিথাইল ব্রোমাইড এর কাঠামো দেখতে পারেন
আমি একটি কার্বো ক্যাটায়ন প্রাপ্ত করা প্রদর্শন করব
ইথাইল ক্লোরাইডের ক্লোরিন পরমানুতে একটি ইলেকট্রনের জুড়ি যোগ করি
এড আন ইলেকট্রন পেয়ার টুলে টিপুন
ক্লোরিন পরমাণুতে টিপুন এবং দেখুন কি ঘটে
এখন কার্বন ক্লোরিন বন্ধনে ইলেক্ট্রনের জুড়ি স্থানান্তর করা দেখব
এড a কার্ভড আরো টো রিপ্রেজেন্ট আন ইলেকট্রন পেয়ার মুভ টুলে টিপুন
প্রোপার্টি উইন্ডো প্রর্দশিত হয়
এন্ড আরো আত সেন্টার ওএফ নিউ বন্ড চেক বাক্সে টিপুন
এটি ইলেক্ট্রনের জুড়িকে সঠিক স্থানে নিয়ে আসে
কার্বন ক্লোরিন বন্ধনে টিপুন
বাঁকা অ্যারোতে কার্সার নিয়ে গিয়ে ইলেক্ট্রনের স্থানান্তর লক্ষ্য করুন
এই কাঠামোর প্রতিমূর্তি তৈরী করব
এড আন আরো তে টিপে কাঠামোর মাঝে টিপুন
কার্বন কাট্যায়নের প্রস্তুতি সোডিয়াম হাইড্রক্সাইড এর মত বেস দ্বারা শুরু হয়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
নাওহ লিখুন
সিলেকশন টুলে টিপে নাওহ নির্বাচন করুন
অ্যারোতে ডান ক্লিক করুন
সাবমেনু থেকে আরো এবং আত্তাচ সিলেকশন টো আরো তে টিপুন
আরো এসোসিয়েটেড নামে একটি ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
রোল ড্রপ ডাউনে রিঅ্যাকট্যান্ট নির্বাচন করে ক্লোজ এ টিপুন
এখন দ্বিতীয় ইথাইল ক্লোরাইডকে ইথাইল কার্বন কাট্যায়ন এবং ক্লোরাইড পরমানুতে রূপান্তর করি
এরাসের টুলে টিপে কার্বন ক্লোরিন বন্ধনে টিপুন
ইথেন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরী হয়
ইলেকট্রন কার্বন থেকে ক্লোরিনে স্থানান্তরিত হলে একটি ধনাত্মক চার্জ অর্জিত হয়
ইনক্রিমেন্ট থে চার্জ টুলে টিপুন
কার্বন ক্লোরিন বন্ধন যেখান থেকে মুছে ফেলা হয়েছে সেই স্থানে টিপুন
ইথাইল কার্বো কাট্যায়ন ch3 চ2 তৈরী হয়
ক্লোরাইড আয়ন তৈরী করতে ডিক্রিমেন্ট থে চার্জ টুলে টিপুন
এচসিএল এ টিপুন
ক্লোরাইড সিএল আয়ন তৈরী হয়
এখন একক ইলেকট্রনে যাই
মুক্ত রেডিক্যাল পেতে মিথাইল ব্রোমাইড ব্যবহার করুন
এড a কার্ভড আরো টো রিপ্রেজেন্ট a সিঙ্গল ইলেকট্রন মুভ টুলে টিপুন
বাঁকা অ্যারো পেতে মিথাইল ব্রোমাইড এ টিপুন
বন্ধনের উপর পেন্সিল টুল নিয়ে গিয়ে দ্বিতীয় বাঁকা অ্যারো পেতে এতে আবার টিপুন
একটি অ্যারো ব্রোমো এবং অন্যটি মিথাইল এর দিকে স্থানান্তরিত হয়
বন্ধনে জোড়া ইলেক্ট্রনের জুড়ি থেকে উভয় ব্রোমো এবং মিথাইল প্রত্যেকে একটি ইলেক্ট্রন পাবে
উত্পাদিত পদার্থ দেখতে অ্যারো যোগ করুন
এড আন আরো তে টিপুন
মিথাইল ব্রোমাইডের পাশে ডিসপ্লে আরিয়া তে টিপুন
মুক্ত রেডিক্যালসের গঠনে বিক্রিয়ার তাপ জড়িত থাকে
এড ওর মডিফাই a টেক্সট টুলে টিপুন
অ্যারোর উপরে ডিসপ্লে আরিয়া তে টিপুন
সবুজ বাক্সে হিট লিখুন
সিলেকশন টুলে টিপে হিট নির্বাচন করুন
অ্যারোতে ডান ক্লিক করুন
সাবমেনু থেকে আরো এবং আত্তাচ সিলেকশন টো আরো তে টিপুন
আরো এসোসিয়েটেড নামে একটি ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়
রোল ড্রপ ডাউন তালিকায় অধিক বিকল্প রয়েছে
রোল ড্রপ ডাউনে টেম্পারেচার নির্বাচন করে ক্লোজ এ টিপুন
এখন মুক্ত রেডিক্যাল তৈরি করি
আমি এই কাঠামোর প্রতিমূর্তি তৈরী করব
এরাসের টুলে টিপে কার্বন ব্রোমিন বন্ধনে টিপুন
মিথেন এবং হাইড্রোজেন ব্রোমাইড তৈরী হয়
এড আন আনপেয়ার্ড ইলেকট্রন টুলে টিপুন
মিথেন এবং হাইড্রোজেন ব্রোমাইড এ টিপুন
মিথাইল এবং ব্রোমিয়ম মুক্ত রেডিক্যাল তৈরী হয়
সিলেকশন টুলে টিপুন
বিক্রিয়ার পাথ তৈরি করতে প্রথমে সম্পূর্ণ বিক্রিয়া নির্বাচন করুন
নির্বাচিত স্থানে ডান ক্লিক করুন
একটি সাবমেনু খোলে
ক্রিয়েট a নিউ রিঅ্যাকশন এ টিপুন
বিক্রিয়ার পাথ তৈরী হয়
এটি এখন টেনে আনুন
একইভাবে আমি আগের বিক্রিয়ার জন্য বিক্রিয়া পাথ তৈরী করব
আমরা চাইলে বিক্রিয়া পাথ ও মুছতে পারি
এটি করতে পাথে ডান ক্লিক করুন
ডেস্ট্রয় থে রিঅ্যাকশন এ টিপুন
এটি বিক্রিয়ার পাথ মুছে ফেলবে
যে কোনো অবজেক্ট টেনে আনলে তারা পৃথকভাবে স্থানান্তরিত হতে পারে
এখন ডাবল হেডেড অ্যারো ব্যবহার করে রেসোনেন্স অনুরণন বা মিসোম্যারিতে যাবো
নাইট্রোমিথেন এর কাঠামোর সাথে একটি নতুন জিচেমপেইন্ট উইন্ডো খুলেছি
কাঠামোতে ইলেক্ট্রনের স্থানান্তরণ প্রদর্শন করতে বাঁকা অ্যারো এবং চার্জ যোগ করেছি
ডবল হেডেড অ্যারো যোগ করতে এড a ডাবল হেডেড আরো তে টিপুন
নাইট্রোমিথেনসের মাঝের ডিসপ্লে আরিয়া তে টিপুন
কাঠামোগুলি হল নাইট্রোমিথেনের রেসোনেন্স কাঠামো কাঠামোগুলি নির্বাচন করুন
নির্বাচিত স্থানে ডান ক্লিক করলে একটি সাবমেনু খোলে
ক্রিয়েট a নিউ মেসোমেরি রিলেশনশিপ এ টিপুন
সম্পর্ক দেখতে এটি টেনে আনুন
বেঞ্জিনের রেসোনেন্স কাঠামোর স্লাইড রয়েছে
এখন বিপরীতমুখী কৃত্রিম পাথ তৈরি করা দেখি
আমি প্রয়োজনীয় কাঠামোর সাথে একটি নতুন জিচেমপেইন্ট উইন্ডো খুলেছি
বিপরীতমুখী পাথ উত্পাদিত পদার্থের সাথে শুরু হয়ে সকল অন্তর্বর্তী বস্তুর সাথে বিক্রিয়কে যায়
উত্পাদিত পদার্থ হল অর্থো নাইট্রোফেনল শুরুর উপাদান হল বেঞ্জিন
কৃত্রিম পাথ প্রদর্শন করতে বিপরীতমুখী কৃত্রিম অ্যারো যোগ করি
এড আন আরো ফোর a রেট্রোসিনথেসিস স্টেপ এ টিপুন
এরপর সকল যৌগের মাঝে টিপুন
কাঠামোগুলি নির্বাচন করুন
নির্বাচিত স্থানে ডান ক্লিক করলে একটি সাবমেনু খোলে
ক্রিয়েট a নিউ রেট্রোসিনথেসিস পাথওয়ে এ টিপুন
এখন এটি টেনে আনুন
সংক্ষেপে আমরা কি শিখেছি
এখানে শিখেছি বাঁকা অ্যারো ব্যবহার করে ইলেক্ট্রনের স্থানান্তরণ প্রদর্শন করা
বিক্রিয়া অ্যারোতে বিক্রিয়ার শর্ত যোগ করা
বিক্রিয়া অ্যারো ব্যবহার করে বিক্রিয়ার পাথ তৈরী এবং নষ্ট করা
ডবল হেডেড অ্যারো ব্যবহার করে নতুন মিসোম্যারি সম্পর্ক তৈরি করা
বিপরীতমুখী কৃত্রিম অ্যারো ব্যবহার করে বিপরীতমুখী কৃত্রিম পাথ তৈরী করা
এখন অ্যারো বৈশিষ্ট্য ব্যবহার করে বিউটেন এবং সোডিয়াম ব্রোমাইড পেতে দ্রাবক ড্রাই ইথারের সাথে ব্রোমো ইথেন এবং সোডিয়াম এর বিক্রিয়ার পাথ তৈরী করুন
বিক্রিয়ার অণুতে স্টয়চিওমেট্রিক সূচক যোগ করুন
ন্যাপথালিন এন্থ্রাসিন এবং কার্বন ডাই অক্সাইডের রেসোনেন্সের কাঠামো তৈরী করুন
এটি প্রয়োজনীয় বিক্রিয়ার পাথ
এটি ন্যাপথালিন এন্থ্রাসিন এবং কার্বন ডাই অক্সাইডের রেসোনেন্স কাঠামো
এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন httpspoken tutorialorgWhat is a Spoken টিউটোরিয়াল এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে
অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়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
ধন্যবাদ